হুঁশিয়ার দের প্রতি উদাসীন থেকো শুনে সকলে আনন্দ হয় কিন্তু তৎসত্ত্বেও প্রশ্ন কে ঠেকানো যায়না খাজনা দেব কিসে শ্বশান থেকে মোশন থেকে ঝোড়ো হাওয়াই হা হা করে তার উত্তর আসে

অন্তকাল চলবে শুনে ঘুমপাড়ানি মাসি পিসি আর মাসতুতো পিসতুতো দল কানে হাত দিয়ে বললো কি সর্বনাশ এমন প্রশ্ন তো বাপের জন্মে বাপের জন্মে শুনিনি তাহলে সনাতন ঘুমের কি হবে সেই আদিম তম সকল জাগোরে এগোচ্ছে প্রাচীনতম ঘুমে প্রশ্নকারী বলে সে বোলো সে তো বুঝলাম কিন্তু আধুনিকতম বুলবুলি ঝাঁক আর উপস্থিত কোনো বর্গীর দল এদের কি করা যাবে মাসি পিসি বলে বুলবুলি ঝাঁক কে

এখনো ঘানি অচল হয় নি শুনে দেশের খোকা নিস্তব্দ হয় তার পরে পাস ফিরে শোয় মোদ্দা কথা টা হচ্ছে বুড়ো কর্তা বেঁচে ও নেই মরে ও নেই ভুত হয়ে আছে দেশটা কে সে নাড়ে ও না অথচ ছাড়ে ও না দেশের মধ্যে দুটো একটা মানুষ যারা দিনের বেলায় নায়কের ভয়ে কথা কয় না

ভয় করে যে কর্তা কর্তা বলেন সেই খানেই তো ভুত বুড়ো কর্তা মরন কালে দেশ শুদ্ধ সবাই বলে উঠলো তুমি গেলে আমাদের কি দশা হবে শুনে তার ও মনে দুঃখ হলো ভাবলে আমি গেলে এদের ঠান্ডা রাখবে কে তা বলে মরণ তো এড়াবার জো নেই

কেন না ভবিষ্যৎ কে মানলেই তার জন্যে তো যত ভাবনা ভুত কে মানলে কোনো ভাবনা নেই সকল ভাবনা ভুতের মাথায় ই চাপে অথচ তার মাথা নেই সুতরাং কারো মাথা ব্যাথা ও নেই তবু স্বভাব দোষে যারা নিজে ভাবতে যায় তারা খায় ভুতের কানমোলা সেই কানমোলা না যায় ছাড়ানো তার থেকে না যায় পালানো তার বিরুদ্ধে না চলে নালিশ তার সমন্ধে আসে বিচার দেশ শুদ্ধ লোক ভুত গ্রস্ত হয়ে চোখে চোখ বুজে গেলো দেশের তত্ত্বগামী রা বলেন এই চোখ বুজে চলাই হচ্ছে সবচেয়ে আদিম চলা একেই বলে অদৃষ্টের চলে চলা সৃষ্টির প্রথম চক্ষুহীন কীটানুরা এই চলা চলতো ঘাসের মধ্যে গাছের মধ্যে এই চলার অভ্যাস প্রচলিত শুনে ভুত গ্রস্ত দেশ আপন আদিম অভিজাত অনুভব করে তাতে অতন্ত আনন্দ পায় ভুতের নায়েক ভুতুড়ে জেল খানার দারোগা সেই জেল খানার দেয়াল চোখে দেখা যায় না এই জন্য ভুত প্রেত পাওয়া যায় না সেটা কে ফুটো করে কি করা যায়